এটি দুই তলা বিল্ডিং ।

দেয়ালে আয়না লাগানো আছে এবং দেয়ালে সেন্টারের নাম লেখা আছে।

তিনটি মানুষ দুটি মানুষ উপরে।

একটি সোনার দোকান সামোনে গেটে গার্ডম্যান দাঁড়িয়ে।

একটির কালার হলুদ একটির কালার নীল এবং একটির কালার গোলাপী।

অরা পড়াশুনা করছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে।

এটি স্বাস্থ্য সেবা ক্রেন্দ্র ।

মেঝেতে রিংগুলি রয়েছে এই রিংগুলির রং নীল লাল হলুদ সবুজ।

এটি একটি পেট্রোল পাম্প অনেক মানুষ গাড়িতে তেল ভরছে।

এখানে একটি নীল কালারের গাড়ি রয়েছে একটি সাদা কালারের।

এখানে একটি বড়ো ঘর আছে ঘরটিতে দুটি লোক দাঁড়িয়ে লোক দুটির পরনে ফুল শার্ট এবং ফুল প্যান্ট ।

অনেক মানুষ আছে সামোনে একটি লোক কটন ক্যান্ডি নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে ইলেকট্রিকের সব জিনিস দেখা যাচ্ছে।

এটি কাউন্টার এবং অনেক বসার জাগা ।

এটি পার্ক পার্কটিতে অনেক লোক দোলনায় দুলছে।